ছোট ছোট গাছপালা খুব সুন্দ--

আসলে গরমের দিনে তো সবাই ওয়াটার পার্ক যেতে ভালোবাসে ।

শুকিয়ে গেছে বেশির ভাগ টাই শুকনো এক সাইড -এ একটু জল আছে।

উপরে একটা বোর্ড লাগানো আছে। আর গেটের এর সামনে একটা-আ ছেলে বসে আছে ।

মেয়ে গুলো খুব সুন্দর সুন্দর রঙের কাপড় পরেছে গয়না পরেছে খুব সুন্দর লাগছে দেখতে।

দেখতে তো ভালোই লাগছে খুব। বাইরে একটা ডাস্টবিন ও দিয়েছে যাতে লোক নোংরা না করে নোংরা ফেলা তো তো আসলেই ভালো না।

এগুলো মার্কেটের মানে ছোট ছোট দোকানের এরিয়া । মানে দোকান খোলা আছে কয়েকটা। কয়েকটা বন্ধ আছে।

একচুয়াল্লি এটা আসলে রাপিটিং বোটিং । মানে এটা রাপিটিং করা বোট ।

আর আ একটু একটু উপর দিয়ে রং করেছেও বলে মনে হয়। দেখে ফির তও ভালোই লাগছে পুরোনো বলে ।

আর পিছনে এই পিছনের দুজনকে দেখে মনে হচ্ছে এ ওর কপি করছে।

বেশ দেখতে ভালোই লাগছে কিন্তু কিছু কিছু টমেটো খারাপ হয়ে গেছে। একটু একটু স্পট হয়ে গেছে ।